এটি বিশাল বড়ো মাঠ। মাঠে এই মুহূর্তে ফুটবল খেলা চলছে। অনেক ছেলেরা ফুটবল খেলছে।

সামনে একটি বাইক দাঁড় করানো রয়েছে। একজন ব্যাক্তি দাঁড়িয়ে রয়েছে। আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

সামনে মাটির রাস্তা দেখা যাচ্ছে। সে মাটির রাস্তাতে ঘাস হয়ে রয়েছে। এখানে একটি বড়ো পিচ রাস্তা দেখা যা--